সাথে একটি সিয়ার আসে এবং পিসনের ঘরের মইধ্যে একটি কতগুলো বস্তা রয়েসে।

কতগুলো তারিয়ার মইদ্যে কতগুলো প্যাকেট রয়েসে।

এই সোবির মইদ্যে দেখা যাচ্ছে যে একটি গ্ৰিলের গেট রয়েসে।

এটি একটি বড় গর হতে পারে বড় মহল হতে পারে।

বিভিন্ন ধরনের বিস্কুট মেরী বিস্কুট গুডডে বিস্কুট রয়েছে।

এই সবির মইধ্যে দুইজন মানুষ দেখা যাচ্ছে।

ধরা ফরে রোড রয়েসে একটি গাড়ি কার একটি গাড়ি রয়ে --

আকাশী কালারের মেঘ দেখা যাচ্চে ।

কারেন্টের তার দেখা যাচ্ছে।